ফার্ম -টির ভিতরে কয়েকটি লাইট জ্বলছে পাশের দেওয়াল গুলি খুব নোংরা হয়ে আছে।

তাছাড়া অনেক জার্সি গুছিয়ে ওর মধ্যে সাজানো রয়েছে একটা নিভিয়া কোম্পানি র একটা কি রয়েছে ওপরে একটি এ.সি লাগা --

গেটটির উপরে মালদা পার্কস প্রাইভেট লিমিটেড বলে লেখা রয়েছে। গেটটির সামনে একটি ছোট হাতি গাড়ি দাঁড়িয়ে আছে। ও বিল্ডিং টির সামনে দিয়ে দু দুজন হেটে যাচ্ছে। একজন বড়ো লোক একজন বাচ্চা।

এখানে একটি বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং -টি পুরো সাদা রঙের। বিল্ডিং -টির পো প্রচুর জানালা রয়েছে জানালা গুলিতে সব গ্রিল লাগানো রয়েছে বিল্ডিং -টির নিচে--

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিংটির নিচে একটি ব্যাংকের এ.টি.এম. রয়েছে। এ.টি.এম. টিতে একটি কাঁচের দরজা লাগানো রয়েছে। ও ও ওপরে একটি ব্যানার লাগানো রয়ে--